একটা পুরানো বাড়ির সামনে অনেক লোক জন রয়েছে মনে হচ্ছে এটা ভিতরে যাওয়ার রাস্তা রয়েছে সেখানে অনেক লোকজন দাঁড়িয়ে সামনে অনেক গাড়ি ও রয়েছে রিক্সা ও রয়েছে।

সবুজ রঙের পাতা আর হলুদ আলো পরে সূর্যের বেশ সুন্দর একটা মনোরম দৃশ্য তৈরি হয়ে--

বাগানে পাম্প পাইপ থেকে জল বেরোচ্ছে যেটা চারিদিকে ছড়িয়ে পড়ছে।

চারিদিকে অনেক টেবিল রাখা আছে চেয়ার রাখা হয়েছে না হলেও কম পক্ষে এখানে হাজার এর মতো লোকের গ্যাদারিং -ও হতে চলেছে এরা খুব সুন্দর ভাবে ডেকোরেশন -ও করা হয়েছে।

এখান থেকে মনে হয় গাড়িগুলো অম দোকানে-তে যায় এখানে নাইনটি মিনিট বাই এক্স লেখা আছে।